আর সাঁওতালি দেড় যেহেতু boating এর ব্যাবস্তা রয়েছে বা সাঁওতালি দেড় নাচ রয়েছে। তাহলে আমরা সবাই enjoy করতে হবে সেই জাগাটা।

আমাদের এখানে মেলা বসে কবে কয়েক দিন এর জন্য একদিন বসলো তারপরে বন্ধ হয়ে গেল আর যেহেতু সবাই যাতায়াত করে একটা পর্যটক কেন্দ্র তো মেলা।

ভালোই হলো একসাথে picnic ও করা যাবে আবার মেলা দেখা যাবে অনেক কিছু জানতেও পারবে বাচ্চারা। আর একটা শুনেছি এখানে তোমার রংকিনী দেবীর কালী মন্দির আছে। এই মন্দির খুবই জাগ্রত ওখানে আগে নাকি মানুষ এর বিলি হতো। এখন এই গুলো তোমার কুপ্রথা জন্য বন্ধ হয়ে গাছে। হম অনেক রকম ঐতিহাসিক জিনিস রয়েছে ঐতিহাসিক ঐতিহাসিক মন্দির ও রয়েছে নিশ্চয় হ্যাঁ তাতে আমরা জানতে পারবো আবার এই কালী মন্দির এর উল্টো দিকে। জাদু গড়ে পাহাড় আছে যেই পাহাড় এ তোমার পঞ্চপান্ডব পাহাড় বলে বিখ্যাত যে তা তোমার পাঁচ মিটার দূর এই যে হয় না পঞ্চপান্ডব। পঞ্চপান্ডব দের তোমার হচ্ছে এখানে পাঁচ ভাই জন্য এই পাহাড় তার নাম হয়েছে পঞ্চপান্ডব পাহাড়। অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে আবার শুনেছি নাকি চিত্রকূট পাহাড় ও রয়েছে আশেপাশে মন্দির রয়েছে শিব মন্দির ও রয়েছে। হ্যাঁ নিশ্চয় অনেকটা বরো হবে। চিত্রকূট পাহাড়টা।

হ্যাঁ ওই যে বললাম না পাহাড়, পর্বত, নদি, লেক, water falls সব এ এখানে দেখতেপাবে।

train এর যাতায়াত টা এতটা ঔশীবিধা হবে না রাত্রি বেলা তো।

তুমি picnic এর জন্য বোলে রাখতে পারো plus ওখানেন তোমার gride পেয়ে যাবে।

হ্যাঁ সেটাই কেন না আমার তো আর প্রথম জাগা যাবো এখানে খুব আগে যাওয়া হয়নি ওখানে তো একটা তো gride লাগবে ওখানে হম আর gride ব্যাবস্তা নিশ্চয় hotel থেকে করা যাবে এত অসুবিধা হবে না Hotel টিক করে দিবে।

আর ওখানে সন্ধে সময় একটা ভালো জিনিস দেখার আছে এটা তোমার সুবর্ণ রেখা নদীরতীর আছে তার পর হচ্ছে রাত মোহনা রত মোহনা হচ্ছে এই জন্য এদের তোমার সূর্য, দল বা সূর্য্যস্ত দেখার জন্য

বা অনেক দিন এইসব দেখা হয়না আর নদী ও দেখা ও হয়না সূর্য দেখা হয়না সূর্যঅস্ত দেখা হয়না সেই এত ব্যাস্ত জীবন। এই সব দেখার সময় হয় না। হ্যাঁ সূর্যঅস্ত সময় খুব সুন্দর লাগে ওখানে। শুনেছি নাকি আসে পাশে নাকি আদিবাসী গ্রাম রয়েছে ওখানে তাহলে আদিবাসী গ্রাম থাকলে নিশ্চয় আদিবাসী গ্রামে ঘুরে আস্তে পারবো ওদের জীবন যাত্ৰা কেমন ওটাও জানতে পারবো আর ওদের বাড়ি ঘর কেমন ওটাও দেখতে পারবো।

হ্যাঁ আমরা অনেকটা updated হয়ে গেছি কিন্তু আদিবাসী দেড় ওখানে ওদের খাওয়া ধরণ পোশাক আশাক সম্পূর্ণ উল্টো।

পুরোটা দিন ঘুরতে খুব ভালো লাগবে।

lake আছে lake এ সান করলাম picnic করলাম সন্ধে বেলাই সূর্যা দই শুরু হয় সূর্যাস্ত দেখলাম। আর এমন কি কি রয়েছে কোনো ঐতিহাসিক কিছু রয়েছে। হ্যাঁ ঐতিহাসিক ও আছে ওখানে যেমন তোমার গৌরীকুঞ্জব্যাট জায়গা আছে তুমি হয়তো তুমি কেন আমরা সবাই বয়ে পড়েছি বিবিদিভুষুন বন্দ্যোপাধ্যায়। এই বাড়ি ওই খানে আছে ওই যে গৌরীকুঞ্জ উনি হচ্ছে ওনার স্ত্রী স্ত্রী নাম ওই জায়গাটা নামকরণ হয়েছে খুবসুন্দর জায়গা ওটা। ওর পাশে নিশ্চয় নারোয়া বন হয়েছে আর একটা picnic spot রয়েছে নারোয়া বন এর ওখানে নিশ্চয় আবার দেখা যাবে অনেককিছু

তুমি বিবিধিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এর বাড়ি যাচ্ছ ওর আদি কালের মানে ওনার ব্যাবহারিত তুমি ওনার জিনিসপত্র দেখতে পাবে ওনার বিক্কাত বিক্কাত বই সবকিছু দেখতেপাবে পাশে তো বললে নারোয়া বন। ওখানে আবার তোমার লেগে একটা picnic spot আছে। বা hotel কাছাকাছি পড়লে Spot টা টিক হয় সেই হিসেবে করে একটা picnic করলে ভালো হবে তাই তো । picnic তো করতে হবে কারণ আমরা তো অভ্যাস্ত হয়েগেছি Hotalbuk করে hotel খাওয়ার জন্য তো। এখন তো ছেলে দের নিয়ে ঘুরতে যাওয়া হয় না কোথাও নিজে হাতে রান্না খাওয়া হয়না তো ভালো হবে ওখানে picnic করলে। আর ওখানে সবকিছু তাজা জিনিস ও পাওয়া যাবে। এত ভালো লাগবে খেতে আর সবাই থাকবে আনন্দ করে দিনটা কাটানো যাবে হ্যাঁ আর বাচ্চা বাচ্চাদের জন্য কি কি হতে পারে। এখানে ওখানে বাচ্চা দেড় জন্য একটা ভালো জিনিস আছে শুনেছি যে ওখানে তোমার হচ্ছে রোনিং প্রজাপতি আর রোনিং টিকটিকি আবার আছে যে বাড়িতে টিকটিকি দেখতে পাওয়া যাই কিন্তু পাওয়া তা হচ্ছে কম। কিন্তু রোনিং প্রজাপতি আর টিকটিকি অনেক থাকে আর দেখতে খুব সুন্দর লাগে। এখন তো আর প্রজাপতি তেমন দেখাই যাই না বাড়ি তে টব রয়েছে বাড়ি ছাদে কিছু ফুল গাছ রয়েছে কিন্তু আর প্রজাপতি আসে না আর কিছু আসে না এখন এই সেই সব দেখা যাই না। আর যেহেতু সোভাগ রয়েছে প্রজাপতি দেখার তাহলে নিশ্চই খুব সুন্দর।

হ্যাঁ এগুলো তো ওখানে আর ভালো দেখতে লাগবে আমাদের বাড়ি পাশে টিকটিকি গুলো কি আমাদের বাড়িতে আছে যে গুলো তোমার হচ্ছে এক কালের এর। প্রজাপতি আছে ওগুলো এখন দেখা যাই না সাধারণ মাঠে ঘটে দেখতে পাওয়া যাই ওখানে ওই সব দেখতে গালে দেখে বাচ্চা রা খুব আনন্দ পাবে।

তাই না হ্যাঁ আর গাড়ি যেহেতু book করবো পুরো দিনটাও ঘুরবো আশেপাশে কিরয়েছে ওরা নিশ্চই বলতে পারবে। ডাইভাররা জানলে পরে নিশ্চই আসে পাশে কি রয়েছে কাছাকাছি কি রয়েছে তা ছাড়া অনেক কিছু জানতে পারবো হ্যাঁ সেটাই কেননা পায়ে হেটে এতোগুলো জায়গা একবারে দেখা সম্ভাৰ না। করতে হবে কেননা সমস্ত গুলো তো আর একই পথে নয় কোনটা দোষকিলোমিটার দূরে কোনটা এই দিকে কোনো টা ওই দিকে গাড়ি book করে ভালো হবে। হ্যাঁ hotel থেকে কোন দিকটা আগে কাছে হবে কোন দিকটা দূরে হবে সেই হিসেবে করে তিনদিন বা চার দিন যে রকম লাগবে সেই রকম ভাবে ঠিককরে ঠিক করা যাবে হ্যাঁ সেটাই। আবার শুনেছি এখানে তোমার জরুরি মোটরমতো ওখানে তোমার ওখানে তোমার রামকৃষ্ণ মট যেখানে তোমার রামকৃষ্ণ, সারদা মা আছে এবং বিবেকানন্দ ছবি স্ট্যাচু আছে ফুলের বাগান আছে। ওখানে তোমার আদ্বাতি ব্যাপার। বা নিশ্চয় অনেক রকম ফুল দেখা যাই এখানে এখানে তো আমরা কিছু ক একটা রকমের ফুল দেখতে পাওয়া যাই ওখানে weather নিশ্চয় আলাদা হবে ফুল ও অনেকরকম দেখতে পারবো তোমাদের ওখানে কি রকম কিরকম ফুল পাওয়া যাই।

আমাদের এইখানে সেরকম ফুল পাওয়া যাই না ওই কিছু উনস্থানের জন্য ফুল থাকে আর এমন যা দাম তাতে ফুল ও সেইরকম পাওয়া যাই না হয়তো বা ওই একরকম লাল গোলাপ, আর গাঁদাফুল।

হ্যাঁ ফুলের দ্যাখো ফুলের বাগানের মর্ধে থাকা মানে থাকা মানে একদম মন জুড়ে যাচ্ছে তাইনা হ্যাঁ আর সেরকম দেখা যায়না ফুলের বাগান ও ডাকতে পাইনা অতএব যেহেতু ফুলের বাগান রয়েছে বাচ্চা খেলা করতে করবে আর অনেক দিন পরে বাগান দেখতে পারবে আমরা ঘুরতে পারবো সেই রকম জায়গা। হ্যাঁ মট গুলো অনেক রকম নিয়ম থাকে একদম নিঃশব্দ এখানে খুব বেশি ওয়াজ করা যাই না এবং করতে ইচ্ছে হবে না আর আর কোনো জায়গা রয়েছে ঘুরা জন্য। হ্যাঁ এখানে তোমার ওখানে পাশে একটা রাস্তা আছে তামের খনি একটা জায়গা আছে যেখানে তোমার তামা পাওয়া যাই সোনা পাওয়া যাই। শুনেছিলাম বা এতকিছু পাওয়া যাই আমাদের যেতে দিবে কিনা কে জানে। না শুনেছিলাম যে নাকি শনিবার সপ্তাহে এক দিনই সেটা তোমার শনিবার যে বন্ডে সহি করতে। হয় তিনহাজার ফুট নিচে গিয়ে এখানে দেখতে হয় জানি টানা দেখতে দেবে কি এবং এমনতো ছুটি পাবনা যে খানে তোমার শনিবার পরবে টা চেষ্টা করতে হবে যে শনিবারযাতে পরে ছুটি মর্ধে। এবার তাহলেগিয়ে দেখতে হবে হা যদি হয় সেই রকম তাহলে দেখা যাবে আর না হলে কি করা যাবে আর তিনহাজার ফুট নিচে নিশ্চয় অনেকরকম সেপ্টি।

দেখে ভালো লাগবে আর যদি ছুটি মাঝ খানে থাকে সেই তা অসুবিধিদ্বা হবেনা সেটা দেখে নিতে পারো হ্যাঁ তাই না তুমি তো ছুটি নিয়ে নিলে এখন আমাকে ছুটি দেবে কিনা দেখতে হবে চেষ্টা করবো ছুটি নেওয়ার জন্য। তোমার সাথে জয়ার ইচ্ছে টা থাকবে কারণ একই সাথে গালে ওখানে আমি আমাদের খরচাও কমবে এবং আমাদের কোন সমস্যা হবে না।

অনেকটা খরচ saved করা যাবে সেটা তে ভালো হবে অনেক কিছু জায়গা ঘুরতেও পারবো দরকার হলে একটা জায়গা দুটো গাড়ি নেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু। যদি গাড়িটাই লোকই না হয় পুরো গাড়ি তা খালি যাই তাহলে তো আর ভালো লাগবে না হ্যাঁ সেটাই চেষ্টা করবো আবার রাঁচি কথা রাঁচি কথাবলছিলে সেখানে। জানা আছে কোনো কোনো জায়গা হ্যাঁ শুনেছি ক একটা জায়গা ঘাট শিলা তে তোমার বারো টা জায়গা তো বলে ফেললাম আরো অনেক জায়গা আছে ঘাট শিলাতে অতটা মোনে নেই ওর জন্য আমাকে দেখতে হবে খুঁজতে হবে তো রাঁচিও খারাপ না ঝাড়খন্ড রাঁচি তো তো তোমার দশ থেকে বারো টা জায়গা আছে যে এটা তোমার খুব বিখ্যাত ওখানে পাহাড়, ঝর্ণা, waterfolls সবই থাকে ওখানে। youtube এখান অনেক কিছু পাওয়া যাই কিন্তু ওই খানে একবার গাছে তাদের কাছে সুবিধা হবে তারা আরো ভালো করে বলতে পারবে যে কোন জায়গা টা গেলে ভালো হয় কোন জায়গাটা কাছের হয়েছে।

রাঁচি খুব বিখ্যাত জায়গা এখানে তোমার হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষএ সোনা গোড়া এখানে হয় সে খানে তোমার অনেক কিছু আছে যেমন তোমার জগন্নাথ মুন্দির আছে যে খানে তোমার রত হয় jun july মাসে। তো আমরা ছুটি তো এই সময় নিচ্ছি তো এই সময় হয়তো রত টা দেখতে পাবো না টাও ওখানে জগন্নাথ মন্দির দেখতে পাবো। বা আমরা শুধু পুরি তে জগন্নাথ মন্দির দেখেছি এখানে জগন্নাথ মন্দির দেখা যাবে বা ভালোই হবে হ্যাঁ পুরি মতো এত এতো বড় হবে না কিন্তু এখানেও খারাপ নয় শুনেছি গিয়ে তো হবে। হ্যাঁ গিয়ে দেখতে হবে কি রয়েছে আরো আরছি অনেক রকম মন্দির এর কথা বললে সেখানে তো নিশ্চয় পাবো গিয়ে কি কি মন্দির রয়েছে একটু পুজো দেওয়া যাবে হ্যাঁ আবার এখানে রাচির ঝিল আছে যেখানে তোমার পাহাড় দিয়ে ঘেরা ঝিল কিন্তু চারি দিকে পাহাড় দিয়ে ঘেরা বা দেখতে তোমার খুব সুন্দর তোমার ভোরের দিকে ভালো সন্ধে দিক করে ভালো সন্ধে সময় ওই সূর্যের আলো পরবে তো। সূর্যের just অস্ত যাবে এবং রাত্রি দিকে চাঁদএর আলো দিবে ঝিলমিল করে এই মা পাহাড় চতুর দিকে গাছপালা চতুর পাহাড় আহ ভালো লাগবে জায়গাটা।

আর ওখান থাকে সূর্য দয় সূর্যাস্ত খুব সুন্দর হবে নিশ্চয় দেখা যাক কখন গেলে সেটা সুবিধা হয় সকলে যেতেহবে না সন্ধে দিকে গেলে ভালো লাগবে সেটা নিশ্চয় জানাযাবে। ওখানে নিস ওখানে নিশ্চয় কোনো খাওয়ার ব্যাবস্তা থাকবে ভালো হ্যাঁ সে তো থাকবেই তুমি যে ভাবে বললে তাহলে তো খুব সুন্দর ওখান থেকে রাঁচি শহর দেখা যাই মানে। একটা পাহাড় যে খান থেকে এক যেমন নাহলে হয়তো পুরো রাঁচির মাঝ খানে অবস্থান করে হয়তো। হয় তো বা ছুরত দিক দেখা যাবে নিশ্চয় মাজ খানে থাকলে ভালো হবে বা এক সাইডে থাকলো অনেকটা শহর দেখা যাবে অনেক তা বরো শহর দেখা যাবে এত উপর থেকে নিশ্চয় সেটা আবার অনেকটা উঁচু হবে।

হ্যাঁ সেটাই এখানে অনেক শুয়েছি যেমন তোমার rock garden তোমার হচ্ছে ওই station থাকে নয় কিলোমিটার দূরে অবস্থান করে আর যার জামান বুঝতেপারছো।

অনেক রকমের ফুল ডাকলে জানাও যাবে যে কত রকম ফুল রয়েছে সেটা কি রকম দেখতে কত তা সুন্দর সেটাও ভালো লাগবে এখানে তো এত ফুল দেখলে সেই সৌভাগ্য হয় না। ওখানে যেহেতু যাচ্ছি অনেকরকম ফুল দেখতে পারবো জাতি চারও আনা যাই যদি এখানে হয় আর কি তাহলে ভালো হবে বাড়ি তে টব গাছ টব রয়েছে টবের মর্ধে ফুলের চাষ করা যাবে। ও এখানে আরো দেখেছি যেমন তোমার পাহাড় আছে গণ্য হিল নাম হয়তো পরিচিত দেখতে হবে সঠিক নাম আমি জানি না যেখানে তোমার পাহাড় সমস্ত কেটে না মানুষ এর মূর্তি পশু দেড় মূর্তি বানিয়েছে। যে খানে তোমার বাচ্চা দেড় ঘুরতে খুব ভালো লাগবে দেখতে ভালো লাগবে বা পাহাড় কেটে মূর্তি বানিয়েছে মানুষের মূর্তি রয়েছে ভালো হবে অনেক কিছু দেখাও যাবে। অনেক কিছু বোঝা যাবে শেখ যাবে হ্যাঁ কোনো না বাচ্ছা দেড় এবং পরিবার দেড় এই মূর্তি এবং statue গুলো খুব ভালো লাগবে ওরা খুব পছন্দ করে।

আর রাঁচি ও কি রকম ঐতিজ্য রয়েছে সে টাও আমরা জানতে পারবো হ্যাঁ তোমার খুব ভালো আনন্দ নাকি হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগবেই excited

হ্যাঁ ওখান গিয়েই দেখতে পারবো যে সত্যি এখানে কত সুন্দর যাইগা বাড়ি বসে শুনছি বা phone এ কথা বলছি এখানে এত সুন্দর দেখতে। সেই দেখতে ইচ্ছে করছে তো ওখানে গিয়ে খুব ভালো লাগবে হ্যাঁ দেখাযাক কবে যাওয়া যাই। আর কি কি আছে কিছু জানা আছে হ্যাঁ ওখানে বললাম না এখন চারি দিকে water falls যেমন তোমার হুঙরু water falls খুবই বিখ্যাত নাম শুনেছি যাওয়া হয় না খুব উচ্চতাই তাও অনেক দূর উচ্চতা। পাহাড়ের সব থাকে উপর থেকে পরে এখানে তোমার বিদ্যুৎ উৎপাদন হয়। জল পাহাড়ের উপর থাকে পরে আবার এখন থাকে বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে অ্যাশ পাস্ কোনো ডেম থাকবেই। হ্যাঁ হতে পেরে চলো একদিন তাহলে দেখা যাক। এত কিছু শুনছি দেখছি তো ভালোই হবে শুনেছি আবার নাকি তরঙ্গ water park হয়েছে এখন water park এত আর শহর দেখা যাই না film এরমর্ধে movie মর্ধে দেখা যাই। হ্যাঁ আগে তো আমরা এই সুদু movie তেই দেকতাম এই সব কিছু water park সব Foreign country তেই দেকতাম water park বাচ্চা রা ওখানে জলের অর্ধে সাঁতার কাটছে।

হ্যাঁ ভাই হবে কিন্তু এখানে বাচ্চা দেড় নিয়েই তো সৎ। টা ঘুড়া তো ওদের অনান্দতে আনন্দত মেনে নিতে হবে আমরা চায় যে ওরা বেশি আনন্দ করুক। ও ওখানে যেহেতু ওই water falls তা বললে ওখানে আস্তে আস্তে জল পরে ওতে চান করতে সুবিধা হবে সাঁতার কাটতে সুবিধা হবে হ্যাঁ খুবই ভালো যাইগা। এত খান যে জায়গা গুলো সুনলাম শুনেতো আমের যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে যেন এখনই চলে যাই ওখানে। তাই আমরা ইচ্ছে করছে যে এখনই চলে যাই কিন্তু শোন্ ব্যাবস্তা করতে হবে একদিন আসো তারপরে ব্যাবস্তা করছি সবাই মিলে আলো চোনা করি যে কোথায় যাওয়া যাই কবে যাওয়া যাই train এর ticket কবে কাটা যাই হ্যাঁ চাপ নেই দ্যাখো তুমি তোমার ওখান থাকে Online ticket কেটে নিলে আমি এখন থাকে ছাড়লাম আমাদের এখানে তুমি এলে এখন থাকে এসে দেখা হয়ে গেল ওখান থেকে গেলাম ওখানে নাকি। হ্যাঁ সেটাও করতে পারো আমার এখানে চলে এস সবাই মেলে একদিন আমের আশপাশে কি যাই গা রয়েছে সেটাও ঘুরতে পারবে আর হম এই। ভাবছিলাম যাওয়ার বেপার নিয়ে রাঁচি জাইগেরবাপের নিয়ে কথা বলা যাবে কবে যাওয়া হবে কখন ticket কাটা যাই সেটাও সুবিধাও হবে আর এখন টা ticket কি available আছেকিনা সেটাও বলতে পাচ্ছি না।

চাপ নেই কোনো বোলো তো তুমি এই সময় ছুটি নিয়ে নিয়েছো আমি ছুটি নিয়ে নিবো যদি কোনো Tickit না পাওয়া যাই তখন আমরা এখান গাড়ি করে নেবো। একদম গাড়ি করে চলে যাবো train যাবো না তাহলে আর হ্যাঁ সেই হলে গাড়ি করে নিবো আর এমনি তে শুনেছি নাকি বাসএ করেও যাওয়া যাই ধর্ম তলা থাকে বাস ছারে। ওখানে যদি ঔসুবিধাস না হয় তাহলে ধর্ম তলা থাকে বাসএ করে চলে যাবো হ্যাঁ সেটা করলে হয় কেননা আমাদের যাওয়া নিয়ে কথা তারজন্য train অপেক্ষা করা যাবে না train এর ticket যদি না পাই তাহলে ওই বাস এ করে চলে যাবো। খুব সুন্দর হবে হ্যাঁ ধর্ম তলার বাসট্যান্ড থাকে অনেক দূরে দূরে যাওয়া যাই ওখানে নিশ্চয় আসে পাশে বাস পাওয়া যাবে। আর ওখানে যে hotel রয়েছে hotel এর লোক কে বলেই হলো যে কি করে গেলে সুভিধা হবে বাস এ করে গালে সুবিধা হবে না train এ করে গেলে সুবিধা হবে station এর কাঁচা কাঁচি আছে কি না সেটাও জানতে পারবো হ্যাঁ আমরা তাহলে কাজ করো প্রথমে আমরা ঝাড়খন্ড চলে যাই ওখানে থাকে ঘাট শিলা বা রাঁচি যেট সুবিধা fast হবে ওখান থেকে চলে গেলাম ওখানে গিয়ে ডাইরেক্ট ধরে একটা গাড়ি book করলাম। হম ওখানে তো নিশ্চয় গাড়ি থাকবেই গাড়ি করে সব জায়গাই ঘুরতেও হবে হ্যাঁ গাড়ি তো পায়ে যাবো হ্যাঁ গাড়ি তো পেয়ে যাবো আর। দুটো family সবাই enjoy করতে করতে যাওয়া যাবে ভালোই লাগবে সেটা হ্যাঁ সেটাই তাহলে একটা কাজ করি প্রথমে ঘাট শিলা চলে যাবো ওখানে তিনদিন সময় কেটে যাবে।

হ্যাঁ সেই ঠিক আছে একদিন বাড়ি চলে আসো তার পরে আলোচনা করি। সেই হিসেবে বেরিয়ে পড়বো ঠিক আছে চলো মনে থাকবে এটা এক দিন ছুটি নিয়ে তো আশাই যাই। সেই ঠিক আছে রাখলাম তাহলে । ঠিক আছে রোখো ভালো থেকো হম by